হ্যাঁ ঠিক এইভাবে যদি চলতে থাকে পৃথিবী কিন্তু ভয়াবহ চিত্র ধারণ করবে। হ্যাঁ চিত্রতো ধারণ করবেই even এখনো যদি আপনি খেয়ল করেন আমি দেখতে পেলাম আফ্রিকাতে মানে সেখানে আহ global warming এর আহ বৈশ্বিক উষ্ণতার মানে, যে আসল যেরূপ সেটি একদম পরিলক্ষিত হচ্ছে। হ্যাঁ বর্তমানে আমরা চিত্র দেখতে গেলে শীতে কর্মজীবনে কিন্তু অলসতার সৃষ্টি হচ্ছে। আবার আমার শীতের বা শৈত্যপ্রবাহের কারণে কম্বল থেকে বের হওয়ার কোন উপায়ই নেই বলা চলে। শীতের তিন মাস এইভাবে চলতে থাকলে দেশের অর্থনীতি কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়বে।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 যা কিন্তু সত্যি একটা আপনার কী বলবো? দুঃখজনক এবং ভয়াবহ। হ্যাঁ হ্যাঁ একি ঠিকি বলছেন খুবই আহ দুঃখজনক একটি ঘটনা শীতের,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

এই শীতে অনেকের শীতবস্ত্র জাগানোর উপায় নেই। এই বিষয়ে যদি আমাদের একটা পরিকল্পনা রয়েছে। আহ আচ্ছা। কি পরিকল্পনা তা যদি একটু সংক্ষেপে বলতে আরকি? হ্যাঁ যা বলছিলাম এই এলাকার আমার বন্ধুরা মিলেই, fund তৈরি করে এই ধরনের যারা আহ শীতার্থ মানুষ আছেন। সেই মানুষদেরকে শীত বস্ত্র,

আচ্ছা। তো এটা আসলে অনেক মহৎ উদ্দেশ্য আপনি কাজটা করছেন। বলাই যায় যেমন আগে আমরা রোহিঙ্গারা যখন প্রথম বাংলাদেশে ছিল তখনও কিন্তু অনেক মানুষ এই, এই সমাজ স্বেচ্ছাসেবকরা তারা অনেক কাপড়-চোপড় নিয়ে হাজির হয়েছিল। বর্তমানে আপনিও সেটা ক্ষুদ্র ভাবে সেটার প্রচেষ্টা গ্রহণ করতেছেন। তো এটার মধ্যে আমিও আর কি শামিল হবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরাই মানুষ কেন না আমরাই মানুষ আমরাই প্রকৃতির সেরা উপহার। এবং আমরা যদি প্রকৃতিকে রক্ষা না করি তাহলে আর কারা রক্ষা করবে তাই না?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 তা এ বিষয়ে আপনি কবে যাচ্ছেন? এটা আমাকে একটু জানান?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 আচ্ছা সফাত ভাই আপনার সাতে কথা বলে আসলে অনেক ভালো লাগলো। আরেকদিন কথা হবে। জী আপনার সাতে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন ব্রিটিশ east india company আদতে ছিলো একটি বণিক সংস্থা। ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তারা কতক গুলি ঘাঁটি তৈরি করেছিলো। সেই ঘাঁটি গুলির মধ্যে ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা কালক্রমে এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করেই ব্রিটিশ presidency ব্যবস্থা তৈরি হয়েছিল। ষোলশ এগারো ও ষোলশ বারো খ্রিস্টাব্দে যথাক্রমে মুসলিম ট~ মুসলিম টনম ও সুরাটকে ঘাঁটি করে ব্রিটিশ company র বাণিজ্যিক কার্যকলাপ চলতে থাকে। পরে ষোলশ ঊনচল্লিশ খ্রিস্টাব্দে মাদ্রাজে একটি বাণিজ্যিক ঘাঁটি বানায় company মাদ্রাজ পাটানাম গ্রামে saint george দুর্গ বানায় ব্রিটিশ company ক্রমে saint george ও মাদ্রাজকে কেন্দ্র করেই তৈরি হয় saint george দুর্গ presidency বা মাদ্রাজ presidency মাদ্রাজ presidency র অন্তর্গত অঞ্চলগুলির মধ্যে দক্ষিণ ভারতের বিরাট অংশ পড়ে ছিল। আজকের তামিল নাড়ু, কেরালা ও অন্ধ প্রদেশের বেশ কিছু অঞ্চলের পাশাপাশি কর্ণাটক ও দক্ষিণ উড়িষ্যার বেশ কিছু অঞ্চলও মাদ্রাজ prediency র অন্তর্ভুক্ত ছিল। এই presidency র দু'টি প্রশাসনিক কেন্দ্র ছিল। গ্রীষ্মকালে ওটাকামুন্ডু ও শীতকালে মাদ্রাজ। বোম্বাই presidency র মূল গোড়াপত্তন হয়েছিল সুরাটে। ব্রিটিশ company র ঘাঁটি বানানোকে কেন্দ্র করে। ধীরে ধীরে পশ্চিম ও মধ্য ভারত এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলি মিলে বোম্বাই presidency তৈরি হয়। সিন্ধু প্রদেশও এই presidency র অন্তর্গত ছিল। গোড়ার দিকে এই presidency টি পশ্চিম presidency নামে পরিচিত ছিল। তবে সুরাটের ক্রমে বাণিজ্য কেন্দ্র হিসাবে অবনতি হতে থাকে, পাশাপাশি বোম্বাই উন্নত হতে থাকে। ফলে ষোলশ সাতাশি খ্রিস্টাব্দ নাগাদ বোম্বাইকে ঘিরেই ভারতে ব্রিটিশ company র কার্যকলাপ বিস্তৃত হতে থাকে। কলকাতাকে ঘিরে পূর্ব ভারতে ব্রিটিশ east india company র কার্যকলাপ দ্রুততর হয়েছিল। ধীরে ধীরে কলকাতাই হয়ে উঠেছিল ভারতে ব্রিটিশ company র অন্যতম প্রধান ঘাঁটি। সতেরশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে company যখন বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার পায়, তখন থেকেই বাংলার উপর company র কর্তৃত্ব গড়ে উঠতে থাকে। সতেরশো বাহাত্তর খ্রিস্টাব্দে নিজামতে অধিকার পায় ব্রিটিশ company এইভাবে দেওয়ানি ও নিজামত দুই অধিকার পেয়ে বাংলায় ব্রিটিশ company র অধিকার চূড়ান্ত হয়। বাংলাতেও গড়ে ওঠে presidency ব্যবস্থা। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলে ছিল বাংলা precidency ধীরে ধীরে এই presidency তে যুক্ত হয়েছিল আরও বহু অঞ্চল। পাঞ্জাব ও উত্তর ও মধ্য ভারতের অঞ্চলগুলি এবং গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকার অঞ্চলও বাংলা presidency র অনর্গত ছিল। মাদ্রাজের মতো কলকাতাতেও ব্রিটিশ company দুর্গ বানিয়েছিল। তাই বাংলা presidency কে fort william দুর্গ presidency ও বলা হতো একসময়ে। এইভাবে তিনটি presidency কে কেন্দ্র কোরে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বাণিজ্যিক ও প্রশাসনিক কার্যকলাপ গড়ে উঠেছিল। গোড়ার দিকে মাদ্রাজ বোম্বাই ও কলকাতার ঘাঁটিগুলি তিনটি আলাদা পরিষদ ও council এ~ এর মাধ্যমে পরিচালিত হতো। লন্ডনে ব্রিটিশ company র যে পরিচালক গোষ্ঠী বা council of directors ছিলো, তাদের সঙ্গে সরাসরি রে~ যোগাযোগ রেখে চলতো তিনটি council council এর একজন সদস্যকে ওই ঘাঁটির governor নির্বাচিত করা হতো। কিন্তু ধীরে ধীরে ভারতে ব্রিটিশ company র বণিক, কর্মচারী ও কর্মকর্তাদের ওপর ব্রিটেনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কায়েম করার প্রসঙ্গ ওঠে। ব্রিটিশ parliament এ সেই বিষয়ে নানা আইন তৈরি করা হয়। সেই সব আইন মোতাবেক ভারতে ব্রিটিশ east india company র একচেটিয়া কাজ কারবারের ওপর

পিট প্রণিত ভারত শাসন আইন। regulating act অনুসারে মাদ্রাজ বোম্বাই ও বাংলা presidency তিনটি স্বতন্ত্র কার্যকলাপের ওপর হস্তক্ষেপ করা হয়। governor general বলে নতুন একটি পদ তৈরি করা হয়। ঠিক করা হয় বাংলার governor ই হবেন governor general তার অধীনেই মাদ্রাজ ও বোম্বাইয়ের বাণিজ্যিক ঘাঁটিগুলির governor এরা থাকবেন. governor general পদের মেয়াদ হবে পাঁচ বছর। চারজন সদস্য নিয়ে তৈরি হবে একটি governor general এর council বস্তুত এই আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। সতেরশো চুরাশি খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট নতুন একটি আইন বানান। সেই আইনকে পিট প্রণীত বা পিটের ভারত শাসন আইন বলা হয়। সতেরশো পঁচাশি খ্রিস্টাব্দের একই জানুয়ারি ওই আইনটি বলবৎ হয়। এর ফলে ভারতে ব্রিটিশ company র কার্যকলাপের ওপর ব্রিটেনের parliament এ নজরদারী নিশ্চিত হয়েছিল। পিট প্রণীত আইন মোতাবেক একটি board of control তৈরি করা হয়। সেই board কে company র সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি ওই আইনে স্পষ্ট বলা হয়েছিল যে, ভারতে company র সমস্ত প্রশাসনিক কর্তাই governor general এর কর্তৃত্ব মেনে চলতে বাধ্য। ব্রিটিশ east india company দেওয়ানি লাভ করলেও গোড়াই মোঘল ব্যবস্থাই ছিলো দেওয়ানি ও ফৌজদারি বিচারের মাপকাঠি। তবে company র অনেক কর্মচারী ওই ব্যবস্থার মধ্যে নানারকম গরমিলের অভিযোগ তুলতো। সতারশো বাহাত্তর খ্রিস্টাব্দে company দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে। সেই সময় ব্রিটিশ east india company র governor general, lord ওয়ারেন হেস্টিংস বাংলার প্রশাসনিক ও বিচার ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করেন। company র শাসনকে একটি স্থায়ী ও নিশ্চিত সংগঠিত রূপ দেওয়ার পিছনে হেস্টিং এর ও পরে lord কর্নোওয়ালিস এর সংস্কারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলো। ওয়ারেন হেস্টিং এর আমলেই দেশীয় অভিজাতদের হাত থেকে বিচার ব্যবস্থাকে আলাদা করার প্রস্তাব ওঠে। পাশাপাশি ইউরোপীয়দের সরাসরি তদারকির মাধ্যমে যে সুষ্ঠ বিচার সম্ভব তা নিয়েও আলোচনা চলতে থাকে। ফলে বিচার ব্যবস্থায় ব্রিটিশ company র চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করার উদ্যোগ শুরু হয়। মনে করা হত এর মার্ধ্যমে সাধারণ ভারতীয়রা ক্রমেই comapny শাসনে অভ্যস্ত হয়ে উঠবে। সতেরশো বাহাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ east india company র তরফে নতুন বিচার ব্যবস্থা চালু করা হতো। প্রতি জেলাতেই একটি দেওয়ানি ও একটি ফৌজদারি আদালত তৈরি করা হতো। তবে আইন কানুনে মুঘল প্রভাব তখনও রয়ে গিয়েছিলো। কিন্তু দেওয়ানি আদালত গুলিতে প্রধান ছিলেন ইউরোপীয়রাই। পাশাপাশি দেশীয় আইন ব্যাখ্যা করার কাজ করতেন ব্রাহ্মণ পণ্ডিত ও মুসলিম মৌলবিরা ফৌজোদারি আদালতগুলিতে একজন করে কাজি ও মুফতি থাকতেন। যদিও সেগুলি দেখভালের চূড়ান্ত দায়িত্ব ইউরোপীয় দের হাতেই ছিলো। সতেরশো তিয়াত্তর থেকে সতেরশো একাশি খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থায় কয়েকটি পরিবর্তন ঘটে। তার পিছনে মূল উদ্যোক্তা ছিলেন ওয়ারেন হেস্টিং ও supreme court এর প্রধান বিচারপতি sir এলিজা ইম্পে ও সব সংস্কারের মধ্যে দিয়ে বিচার ব্যবস্থার চূড়ান্ত ইউরোপীয়করণ করা হয়েছিলো। সতেরশো একাশি খ্রিস্টাব্দে বলা হয়েছিল বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখতে হবে। সমস্ত দেওয়ানি আদালতগুলিকে একই নিয়মের অধীনে আনার চেষ্টা করা হয়েছিলো। regulating act অনুযায়ী সতেরশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় একটি imperial court তৈরি করা হয়। সেখানে একজন প্রধান বিচারপতি ও তিনজন বিচারপতি নিয়োগ করা হয়েছিলো। ঠিক করা হয়েছিল যে কেবল ভারতে থাকা ব্রিটিশ নাগরিকদেরই বিচার করবে এই court কিন্তু ক্রমশই সেই court এর নানান কার্যকলাপকে ঘিরে ব্রিটিশ company র সঙ্গে court এর বিরোধীতা তৈরি হয়। court প্রায়ই company র তৈরি করা আদালতগুলির এখতিয়ারে হস্তক্ষেপ করতো। সতেরশো একাশি খ্রিস্টাব্দে আইন করে imperial তথা supreme court এর এখতিয়ার ও ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়। বলা হয় যে রাজস্ব আদায় সংক্রান্ত কোনো মামলা supreme court এর এখতিয়ারে পড়বে না। তাছাড়া company র governor ও governor এর council এর কাজ কর্মে supreme court হস্তক্ষেপ করতে পারবে না। সতেরশো সাতানব্বই খ্রিস্টাব্দে কলকাতায় supreme court এর বিচারক সংখ্যা চার এর বদলে তিনজন করা হয়। আঠারশো এক আঠারশো তেইশ খ্রিস্টাব্দে যথাক্রমে মাদ্রাজ ও বোম্বাই তেও একটি করে supreme court প্রতিষ্ঠা করা হয়।

হিন্দু আইনগুলির একটি সারসংকলন তৈরি করেন। ওই সংকলনটির ইংরেজি অনুবাদ করা হয়। তার ফলে দেশীয় আইনের ব্যাখ্যার জন্য ইউরোপীয় বিচারকদের ভারতীয় সহকারীদের উপরে বিশেষ নির্ভর করতে হতো না। মুসলমান আইনগুলিরও একটি সংকলন বানানো হয়। এই সবের মধ্য দিয়ে ঐপনিবেশিক বিচার ব্যবস্থা কেন্দ্রীভূত ও শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠেছিল। সতেরশো তিরানব্বই খ্রিস্টাব্দে lord কর্নোওয়ালিস আইনগুলিকে সংহত করে code বা বিধিবদ্ধ আইন চালু করেন। তার ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের অধিকার স্বীকার করা হয়। তবে সমস্ত আদালতেই প্রধান বিচারপতি হতেন ইউরোপীয়রাই। lord কর্নোওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কার বাস্তবে ঐপনিবেশিক বিচার কাঠামো থেকে ভারতীয়দের পুরোপুরি বাদ দিয়েছিল। মুঘল আমলের বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশ আমলের বিচার ব্যবস্থার বদলগুলি সাধারণ ভারতীয়রা পুরোপুরি বুঝে উঠতে পারেনি। বিচার কাঠামোকে সংহত করার মাধ্যমে সেগুলি হয়ে উঠেছিলো ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান স্তম্ভ। governor general হিসেবে উইলিয়াম বেন্টিং চেয়েছিলেন প্রশাসনিক দায় কমাতে। পাশাপাশি ভূমি রাজস্ব নির্ধারণেও বিষয়টিকেও বেন্টিং গুরুত্ব দিয়েছিলেন। এলাহবাদ ও বারানসি অঞ্চলে ভূমি রাজস্ব বন্দোবস্ত গড়ে তোলার বিষয়ে তার সময়েই উদ্যোগ নেওয়া হয়। ওই সব অঞ্চলে মহমল ওয়ারী বন্দোবস্ত চালু করেছিলেন বেন্টিং। বেন্টিংক এর সময় deputy magistrate, deputy collector প্রভৃতি পদে আবার ভারতীয়দের নিয়োগ শুরু করা হয়। বেন্টিংকের আমলে তৈরি হওয়া আইনে বলা হয় company কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জাতি ধর্ম ও বর্ণের মাপকাঠির বদলে কেবল যোগ্যতা বিচার করবে। উঁচু পদে নিয়োগ করলেও ভারতীয় কর্মচারীদের বেতন কম দেওয়া হতো। উত্তর ও মধ্য ভারতে সক্রিয় ঠগী দস্যুদের দমন করার জন্যেও colonel ক্লিম্যান এর নেতৃত্বে একটি বিশেষ বিভাগ তৈরি করেন বেন্টিং। দ্রুত ক্লিম্যান ঠগী দস্যুদের দমন করেছিলেন। আঠেরশো চুরাশি খ্রিস্টাব্দে পিট প্রণীত আইনের ফলে ব্রিটিশ east india company র কার্যকলাপের উপর ব্রিটেনের parliament এর নিয়ন্ত্রণ দৃঢ় হয়েছিল। ফলে ব্রিটেনের উপনিবেশ হিসেবে ভারতীয় উপমহাদেশের সম্পদ ব্রিটিশ স্বার্থে পরিচালিত করার উদ্যোগ জোরদার হয়। পাশপাশি ভারতীয় উপমহাদেশে ঐপনিবেশিক শাসন যতো বাড়ল ততোই তাকে চালানোর জন্য সম্পদের দরকার হলো। ফলে শাসন চালানোর ও সম্পদ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন হলো দক্ষ শাসন যন্ত্রের। গোটা বিদেশ company অধিকৃত অঞ্চল গুলিতে এইরকম শাসন চালু করা হয়। আঠারশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত company ভারতীয় শাসকের মতো করে শাসন চালাতো। ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাতে থাকে। সুষ্ঠূ শাসনের জন্য ঐপনিবেশিক শাসন যন্ত্রকে ঢেলে সাজানো দরকার হয়ে পড়েছিলো। বিচার ব্যবস্থার পাশাপাশি police ও সেনা ব্যবস্থা এবং আমলাতন্ত্রের মধ্যে দিয়ে সেই ঐপনিবেশিক শাসনতন্ত্র বাস্তব কার্যরূপ পেয়েছিলো। মুঘল police ব্যবস্থায় ফৌজিদার, কোতোয়াল, চৌকিদার এর ক্ষমতা ছিলো বেশি। ব্রিটিশ east india company যখন দেওয়ানি লাভ করে তখনও এই ব্যবস্থার চালু ছিলো। সতেরশো সত্তর খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তরের ফলে সামাজিক আইন শৃঙ্খলার অবনতি দেখা দেয়। সেই ক্ষেত্রে মুঘল আমলে police ই ব্যবস্থা বিশেষ কার্যকরী ছিলো না। তাই police ব্যবস্থাকেও ইউরোপীয় তদারকির অধীনে ঢেলে সাজানো দরকার হয়ে পড়েছিলো। কারণ ক্রমশ বাড়তে থাকা আইন শৃঙ্খলার অবনতি ঔপনিবেশিক শাসনের পক্ষে সহায়ক ছিলো না।

police থানা ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানার দায়িত্ব পায় দারোগা। তাদের নিয়ন্ত্রণ করতে magistrate রা। স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে দারোগারাই ছিলো company শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক। কিন্তু স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগারা সমঝোতা করে চলতো। ফলে সাধারণ মানুষের উপর চলতো জমিদার ও দারোগার যৌথ পীড়ন। আঠারশো বারো খ্রিস্টাব্দে পাকাপাকি ভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হতো। তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় collector কে। ফলে আবারও রাজস্ব আদায় ও আরক্ষার দায়িত্ব একজনের হাতেই চলে যায়। রাজস্ব আদায় ও police ই দমন পীড়ন চালাতে থাকে রাজস্ব বিভাগের কর্মচারীরাই। কিন্তু এইরকম আপাত সংস্কারের মধ্যে দিয়ে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উপযোগী করে তোলা যায় নি। ব্রিটিশ company র মূল লক্ষ্য ছিল police ই ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যে police ব্যবস্থার নানারকম সংস্কার করা হতে থাকে। শেষপর্যন্ত আঠারশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের police ই ব্যবস্থা প্রয়োগ করা হয়। ক্রমে আলাদা police আইন বানানো হয়। ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল police ই ব্যবস্থা। প্রাথমিক ভাবে ঔপনিবেশিক শাসনের যে কোনো বিরোধীতার মোকাবিলা করতো police বাহিনী। তবে পরিস্থিতি ঘোরতোর হয়ে উঠলো প্রয়োজন পড়তো সেনাবাহিনীর। ফলে ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্যের ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সমানুপাতিক ভাবে বেড়ে উঠেছিল company র সেনাবাহিনী। গোড়া থেকেই স্থায়ী সেনাবাহিনী তৈরির উদ্যোগ নিয়েছিল company

company ও নিজের ভারতীয় সেনা ও সিপাহী বাহিনী তৈরি করেছিল। সেনাবাহিনীতে সিপাহী নিয়োগের মাধ্যমে company র রাজনৈতিক কর্তৃত্ব ছড়িয়ে পড়েছিলো। ফলে সামরিক খাতে ঔপনিবেশিক শাসক সব থেকে বেশি খরচ করতো। company র হয়ে এলাকা দখল করার পাশাপাশি বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করাও সিপাহিদের কাজ ছিলো।

সহজেই জায়গা করে নিতো। এইসব লোকেরা সিপাহী বাহিনীতে যোগ দিয়ে অনেক বেশি সুযোগ সুবিধা ও নিয়মিত বেতন পেতো। ফলে সিপাহী বাহিনীতে জাতভিত্তিক মনোভাব দেখা যেতে থাকে। আঠারশো কুড়ির দশক থেকে সিপাহী বাহিনীর কাঠামোয় বেশ কিছু বদল দেখা দিতে থাকে। মারাঠা মহিশুর অঞ্চলের পাহাড়ি উপজাতি ও নেপালি গুরখাদের সিপাহী বাহিনীতে নিয়োগ করা শুরু হয়। ফলে উচ্চ বর্ণের ব্রাহ্মণ ও রাজপুত কৃষকদের সুযোগ সুবিধা কমতে থাকে। তার জন্য সিপাহী বাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হতে থাকে। ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে সিপাহী বাহিনী ছিল গুরুত্বপূর্ণ। ফলে আঠারশো আশি এর দশকে ব্রিটিশ company র সেনাবাহিনীতে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার সিপাহী ছিল। যাদের পিছনে মোট রাজস্বের চল্লিশ শতাংশ ব্যয় করা হতো। অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার ছিল আমলাতন্ত্র। তবে নীতিনির্ধারণের ক্ষেত্রে আমলাদের স্বাধীনতা ছিল না। ইংরেজ সরকারের গৃহীত নীতিগুলি প্রয়োগ করাই ছিলো আমলাদের কাজ। ফলে একটি সংগঠিত আমলাতন্ত্র ঔপিনিবেশিক শাসনের পক্ষে অত্যান্ত জরুরি ছিল। company প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্যে lord কর্নোওয়ালিস civil service অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতি মুক্ত করার উদ্দেশ্য ছিল কর্নোওয়ালিস এর । তার ধারণা ছিলো উপযুক্ত বেতন না পাওয়ার ফলেই company র কর্মচারীরা সত্যতা ও দক্ষতার সঙ্গে কাজ করে না।

তার পাশাপাশি চাকরির মেয়াদের ভিত্তিতে civil servant দের পদোন্নতির ব্যবস্থা চালু করেন কর্নোওয়ালিস। অবশ্যই প্রশাসনের কর্মচারীদের বেতনও বাড়িয়ে দেন তিনি। lord কর্নোওয়ালিস এর সময় থেকেই civil service এ ভারতীয়দের নিয়োগ করা বন্ধ হয়। lord ওয়েলেসলি ইউরোপীয় প্রশাসকদের ভালো মতো প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্দ্যোগ নিয়েছিলেন। সেই জন্য আঠারশো খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম college প্রতিষ্ঠা করা হয়। civil servant বা অসামরিক প্রশাসকরা ওই college এ শিক্ষা পেতেন। তবে ব্রিটেনে copmany র পরিচালকরা কলকাতায় প্রশিক্ষণের বদলে ব্রিটেনে প্রশিক্ষণকেই উপযুক্ত বলে মনে করতেন। শেষ পর্যন্ত হেইল বিডি college এ প্রশিক্ষণের প্রক্রিয়াটি শুরু করা হয়। civil service পরীক্ষার সমস্ত প্রার্থীদেরকেই হেইল বিডি college এ যোগ দিতে হতো। একই college এ পড়ার ফলে civil servant দের মধ্যে একটি ঐক্যবদ্ধ তৈরি হয়েছিল। পাশাপাশি civil servant রা নিজেদের একটি আলাদা গোষ্ঠী হিসেবে ভাবতে শুরু করে। ঐ ঐক্যবদ্ধ ও সংকীর্ণ গোষ্ঠী ভাবনা অবশ্য ঔপনিবেশিক প্রশাসনের পক্ষে সহায়ক হয়েছিল। ঔপনিবেশিক শাসক হিসেবে ব্রিটিশ প্রশাসন ভারতে আইনের শাসন এর ধারণা চালু করেছিল। সেই ধারণা অনুযায়ী বলা হতো আদর্শগত ভাবে ঔপনিবেশিক প্রশাসন আইন মেনে কাজ করবে। আইনে শাসক ও শাসিতের সমস্ত অধিকারগুলি স্পষ্টভাবে ব্যাখ্যা করা থাকবে। শাসকের খামখেয়ালি ইচ্ছার উপরে শাসন প্রণালীর নির্ভর করবে না। এক কথায় শাসনের শাসনের ধারণায় খানিকটা গণতান্ত্রিক প্রশাসনের কথা বলা হয়েছিল। কার্যত অবশ্য আদালতে দেওয়া আইনের ব্যাখ্যা মোতাবেক ঔপনিবেশিক প্রশাসন কাজ করতো। সেই ব্যাখ্যাগুলি স্বাভাবিক ভাবেই শাসকের স্বার্থ সুরক্ষিত করার উদ্দেশ্যেই পরিচালিত হতো। ফলে আইনের শাসনের আদর্শের মধ্যে নিহিত গণতান্ত্রিক প্রশাসনও বাস্তবায়িত হওয়া সম্ভব ছিল না। আইনের শাসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ছিল আইনের চোখে সমতার ধারণা। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সবার ক্ষেত্রেই একই আইন চালু করার কথা বলা হয়েছিল। অবশ্য সেই ক্ষেত্রেও ব্যতিক্রমও ছিল। ইউরোপীয় ব্যক্তিদের বিচারের জন্য আলাদা আইন ও আদালত ছিল। তাছাড়া বাস্তবে আইন আদালত কেন্দ্রিক বিচার ব্যবস্থাও বায়বহুল হয়ে পড়েছিল। ব্রিটিশ east india company র স্বার্থ রক্ষার জন্য ওয়ারেন হেস্টিং ভারতবর্ষে এক বিশেষ ধরনের শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিলেন। ফার্সি ও অন্যান্য ভারতীয় ভাষা জানা লোকেদের তিনি রাজস্ব দফতরের কাজে নিয়োগ করেছিলেন। company র কর্মচারীদের সুবিধার জন্য হিন্দু ও মুসলিম আইনগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করানোর উদ্যোগ নিয়েছিলেন হেস্টিংস।

ফার্সি ও বাংলা অনুবাদ করানো হয়। জোনাথান ডানকান ঐ আইনগুলোর বাংলা অনুবাদ করেন সতেরশো তিরাশি খ্রিস্টাব্দে। বাস্তবে হেস্টিংস জানতেন ঔপনিবেশিক সমাজের জ্ঞান চর্চা ও চিন্তাভাবনার সঙ্গে সম্মক পরিচয় প্রশাসনের কাজে লাগে। ওয়ারেন হেস্টিংস বিভিন্ন অঞ্চলের সংস্কৃত পণ্ডিতদের কলকাতায় বিদ্যা চর্চার সুযোগ করে দিয়েছিলেন। জোনাথান ডানকন ছাড়াও চার্লস উইলকিনস ও

প্রতিষ্ঠা করেছিলেন সংস্কৃত college । তার মূল উদ্দেশ্য ছিল ঐ college এর শিক্ষিত ব্যক্তিরা ঔপনিবেশিক শাসন ও বিচার ব্যবস্থাকে সুগঠিত করার কাজে সহায়তা করবেন। বস্তুত তার দশ বছর আগে সতেরশো একাশি খ্রিস্টাব্দে খানিকটা একই উদ্দেশ্য নিয়ে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরবি ও ফার্সি ভাষা চর্চার উদ্যোগ নিয়েছিলেন। উইলিয়াম জোন্স সতেরশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করাই ছিল জোন্সের লক্ষ্য।

ঔপনিবেশিক প্রশাসন আরো সুগম হয়ে উঠবে বলে জোন্স মনে করতেন। এশিয়াটিক সোসাইটির বিভিন্ন সদস্য এবং শ্রীরামপুর mission এ উইলিয়াম কেলিফ ফোর্ট উইলিয়াম college এ পড়াতেন। তার পাশাপাশি আঠারশো এক খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন স্থানীয় পণ্ডিতদেরও ঐ college এ নিয়োগ করা হয়। আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম college এর পাশাপাশি শ্রীরামপুরে ব্যাপটিস্ট mission স্থাপন করা হয়েছিল। শ্রীরামপুরের missionary রা ব্রিটিশ company র তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগে সামিল হন। নিজেদের মুদ্রণ যন্ত্র বসিয়ে তারা বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে শুরু করেন। শ্রীরামপুরের missionary দের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেলি। তিনি ভারতীয় মহাকাব্যবলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন। তাছাড়া বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন কেলি। সতেরশো আটাত্তর খ্রিস্টাব্দে হালেদের লেখা বাংলা ব্যাকরণ বিষয়ক বইটিকেও সম্পাদন করে প্রকাশ করেছিলেন কেলি। আঠারশো ঊনত্রিশ খ্রিস্টাব্দে scottish missionary society র সদস্য আলেকজেন্ডার ডাফ কলকাতায় এসে অনেকগুলি missionary school তৈরী করার উদ্যোগ নিয়েছেন। সেগুলির মধ্যে সব থেকে বিখ্যাত ছিল general assembly institution সংস্কৃতজ্ঞ পণ্ডিত হেমান হোরাস উইলসন এর নেতৃত্বে আঠারশো চব্বিশ খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত college এ পঠন পাঠন শুরু হয়। ঐ college এর মূল উদ্দেশ্য ছিল সংস্কৃত সাহিত্যের চর্চার পাশাপাশি পাশ্চাত্য জ্ঞানের বিকাশ ঘটানো। আঠারশো তেইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রশাসন general committee of public instruction তৈরী করেন। ঐ committee ভারতবর্ষে শিক্ষা বিস্তারকে গুরুত্বপূর্ণ মনে করে কয়েকটি প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে আরো দুটি সংস্কৃত college ও একটি মাদ্রাসা প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। আঠারশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু college তৈরী করা হয়। supreme court এর প্রধান বিচারপতি sir এডওয়ার্ড হাইড ইস্ট ও ডেভিড হেয়ার ঐ college প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। পাশাপাশি কলকাতা শহরের শিক্ষিত ও ধনী বেশ কিছু ব্যক্তিবর্গও হিন্দু college পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছিলেন। রাজা রামমোহন রায়ও হিন্দু college এর কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। আঠারশো তেইশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন lord আর্মহার্লস্টকে একটি চিঠি লিখেন। সেই চিঠিতে রামমোহন সংস্কৃত শিক্ষা ও সংস্কৃত college প্রতিষ্ঠার বিরোধিতা করেন। আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজি ভাষা নির্ভর পাশ্চাত্য শিক্ষার দ্রুত বিস্তার ঘটতে থাকে। আঠারশো ঊনচল্লিশ খ্রিস্টাব্দে একটি প্রতিবেদন সরাসরি বলা হয় যে ইংরেজি শিক্ষার বিস্তারে প্রশাসন বেশি জোর দেবে। তবে তার পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্যও বছরে সরকারি অনুদান বরাদ্দ করা হবে। ইংরেজি ভাষার পাশাপাশি বিভিন্ন দেশীয় ভাষাতেও পড়াশোনা করার অধিকার শিক্ষার্থীদের দেওয়া হয়। তবে আঠারশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষা-জ্ঞানকে আবশ্যক বলে ঘোষণা করা হয়। ইংরেজি ভাষা কেন্দ্রিক শিক্ষা চর্চা নীতির পিছনে lord মেকেলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি ছিল গুরুত্বপূর্ণ। ঊনবিংশ শতকে চারের ও পাঁচের দশকে ক্রমেই সরকারি উদ্যোগে শিক্ষা বিস্তার হতে থাকে। আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় council of education তৈরী হয়। ক্রমেই council নিয়ন্ত্রিত বিদ্যালয় ও তার ছাত্র সংখ্যা বেড়ে চলে। পাশাপাশি শিক্ষা খাতে সরকারি বরাদ্দের পরিমাণ বেড়েছিল। তবে সেই ব্যয় বরাদ্দ প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিলনা। বোম্বাই presidency তে গোড়া থেকেই অবশ্য ভারতীয় ভাষার মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চায় জোর পরেছিল। সেখানকার ব্রিটিশ প্রশাসকেরা মনে করতেন কেবল বোম্বাই শহরের মধ্যেই ইংরেজি ভাষায় পড়াশোনার দাবি তৈরী হয়েছে। ফলে বোম্বাই শহরের বাইরে অন্যান্য জায়গায় দেশীয় ভাষাতেই শিক্ষা চর্চা হওয়া উচিৎ। আঠারশো তিপ্পান্ন নাগাদ বোম্বাই presidency তে অনেক school এই মাতৃভাষায় পড়াশোনা করার ব্যবস্থা ছিল। মাদ্রাজ presidency তে খ্রিস্টান missionary দের উদ্যোগে শিক্ষার প্রসার ঘটেছিল। ঔপনিবেশিক প্রশাসনের তরফে গৃহীত শিক্ষা বিস্তার নীতির কতগুলি জরুরি দিক ছিল। ঐ শিক্ষা বিস্তারের উদ্দেশ্যই ছিল সমাজের কিছু সংখক মানুষকে শিক্ষিত করে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংযুক্ত করে নেওয়া। তবে সার্বিক গণ শিক্ষার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। তাছাড়া উচ্চ শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি ভাষাকে নির্দিষ্ট করে দেওয়ার ফলে শিক্ষা বিস্তারের গণমুখী চরিত্র তৈরী হয়নি। পাশাপাশি উপযুক্ত প্রয়োগিক প্রশিক্ষণও হাতে কলমে শেখার ব্যবস্থা যথেষ্ট না থাকায় কেবল পুঁথিগত চর্চার উপরেই শিক্ষার বিস্তার নির্ভর হয়েছিল। তাছাড়া পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি অনেক ক্ষেত্রেই নির্বিচারে সমর্থনের ফলে ভারতীয় প্রচলিত শিক্ষার চর্চা ক্রমে অবলুপ্তির মুখোমুখি হয়েছিল। প্রথম দিকে নারী শিক্ষার বিষয়টিকেও অবহেলা করা হয়েছিল ঔপনিবেশিক শিক্ষা নীতিতে। ব্যক্তিগত কয়েক জনের উদ্যোগে নারী শিক্ষার বিস্তার শুরু হয়। তার মধ্যে অন্যতম প্রধান ছিল বিটন সাহেবের উদ্যোগে তৈরী হওয়া বিটন school । ভারতে ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থা বিষয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। তার মধ্যে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করার প্রক্রিয়াটিও গুরুত্বপূর্ণ ছিল। সতেরশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর বাংলার নতুন নবাব মীর জাফরের থেকে ব্রিটিশ east india company কলকাতা থেকে কুলকি পর্যন্ত চব্বিশটি পরগনার জমিদারি পায়। তখন রবার্ট ক্লাইভ নতুন জমিদারি মাপ জোকের জন্য একদল জরিপবীদের খোঁজ করতে থাকেন। অবশেষে সতেরশো সাত খ্রিস্টাব্দে প্রাঙ্ক ল্যান্ড নতুন চব্বিশ পরগনার জমি জরিপের কাজ শুরু করেন।

সেই প্রথম সেই আমলে বাংলার নদী গতিপথের মানচিত্র বানানো হলো। বক্সারের যুদ্ধের পর ও দেওয়ানির অধিকার পাওয়ার ফলে ক্রমেই বাংলার জমি জরিপ করে রাজস্ব নির্ণয়ের বিষয়ে company তৎপর হয়ে ওঠে। সতেরশো সত্তর খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে controlling council of reveneu নামের একটি committee গঠন করা হয়। তাছাড়া আরও একটা আলাদা revenue board তৈরী করা হলো। তার নাম committee of reveneue সতেরশো ছিয়াশি খ্রিস্টাব্দে committee of revenue কে নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয় board of revenue

হ্যাঁ ভাই কেরম আছিস? হ্যাঁ আমি ঠিক আছি বল, কথা বলেছিলি?

হ্যাঁ হ্যাঁ কথা বলেছি ওই জন্যই তো, গিয়েছিলিস দুটোতেই গেছি ভাই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

হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিলিস ওইটাই তো আমি বলছি

তুই ঠিকই বলেছিলিস ভাই দোষ হাজার টাকা জমা দিতে হবে

আর ওইটারও মানে প্রথম semester হবে

হ্যাঁ ওইটারও semester হবে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

বললো MdotCOM এ তোমার এই admission লেখাবার আগে

CAT বলে একটা exam আছে

সেটাকে তো আমাদের clear করতে হবে

হ্যাঁ হ্যাঁ বলেছে আর এটা একটা CAT এইটা এর under এই আছে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 ওনারাই clear করে দেবেন ভালো করে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো ওরাই clear করিয়ে দেবে বললো তো কি তো আমি ভাবছি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

নটা থেকে সাড়ে এগারোটা আড়াই ঘণ্টা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

হ্যাঁ সে তো আছে ভালো স্যার আছে একটাই class নেয় ওতেই